এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা্ গাজল উ-ম মাহা বিদ্দালায়া স্টেট হাজার সিক্স গাজল মালদা--

এখানে একটা সামনে একটা রোড আছে রোডের সামনে একটা সুন্দর একটা বাড়ি আছে বাড়িতে ফুল দিয়ে সাজানো একটা অনেক সুন্দর লাগছে একটা হলুদ কালার -এর ছোট একটা গেট আছে।